একটি সবুজ রঙ্গের ঠেলা দেখতে পাচ্ছি।

এটি একটি কসমেটিক্সের দোকানের ছবি।

একটি সাদা রঙ্গের দেওয়াল দেখা যাচ্ছে এইখানে।

বাঁশের তৈরি একটি সিঁড়ি রয়েছে এখানে।

চেয়ার ও টেবিল দেখা যাচ্ছে বারিন্ডার মধ্যে।

লাল গোলাপি রঙ্গের অনেক বেলুন লাগানো রয়েছে।

অনেকগুলি মানুষ রয়েছে ছবিটির মধ্যে।

একটি সাদা রঙ্গের বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে।

লোহা দিয়ে তৈরি অনেক বেরিকেট দেখা যাচ্ছে।

একটি সবুজ রঙ্গের ছাদের বাড়ি দেখা যাচ্ছে।